উপরে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে। অনেক সাইকেল গাড়ি স্ট্যান্ড করা রয়েছে দেখা যাচ্ছে।

আর দূরে ঢিপির মতন করা রয়েছে দেখা যাচ্ছে। এই ছেলেটার মাথার মধ্যে একটা ব্লু কালার -এর টুপি পরে রয়েছে দেখা যাচ্ছে।

ছোট ছোট ঘর জানলা রয়েছে দেখা যাচ্ছে।

জায়গায় বসে সব মেয়েরা রঙ্গোলি দিচ্ছে। একটা মেয়ে সাদা কালার -এর দিচ্ছে। আর একটা মেয়ে।

কালার -এর সোফা -গুলো রয়েছে। আর ওপরে অনেক ছোট ছোট সাদা কালার লাইট জ্বালানো রয়েছে।

আর একটা পাশে অ্যা আর একটা নাগরদোলা দেখা যাচ্ছে।

অ্যা আর কিছু বাচ্চা মেয়ে বই পড়ছে দেখা যাচ্ছে।

ছোট ছোট রুম দেখা যাচ্ছে। অনেক জানলা দেখা যাচ্ছে। তার নিচে অনেক মানুষ জন রয়েছে দেখা যাচ্ছে।

ছোট ছোট রুম দেখা যাচ্ছে। অনেক জানলা দেখা যাচ্ছে। তার নিচে অনেক মানুষজন রয়েছে দেখা যাচ্ছে।

একটা বড় খাঁচা দেখা যাচ্ছে। খাঁচার ঠিক ভিতরে দুটো পাখি বসে রয়েছে দেখা যাচ্ছে। পাখিটার ঠিক নিচ করে একটা।

পাথর দেখা যাচ্ছে। ওপরে আকাশ দেখা যাচ্ছে। আর সূর্যের আলো ঝলমল করছে চারিদিকে দেখা যাচ্ছে।

ফেমে দাঁড়িয়ে রয়েছে। আর দূরে গাছ দেখা যাচ্ছে। আর নিচে অনেক পিলার রয়েছে দেখা যাচ্ছে।

কমলা কালার -এর একটা বড় বিল্ডিং রয়েছে। নিচে দুটো পুলিশ দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে অনেক মানুষজন।

একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি। বিল্ডিং টির ভিতরে অনেক ছোট বড় ঘর রয়েছে দেখা যাচ্ছে। অনেক গাছ পালা লাগানো রয়েছে। বাউন্ডারি --

একটা বড় ফাঁকা মাঠ দেখা যাচ্ছে। ফাঁকা মাঠের মধ্যে একটা বাড়ি রয়েছে দেখা যাচ্ছে বাড়িটির পাশে এ--